একানে একটি আমরা কাপড়ের দুকান দেকতে পাচ্চি।

একানে অনেকটি বেড রাকা আসে এবং দুইটি ফুটবল রয়েসে রাকা এবং তিনটি ক্রিকেট বলও রাকা আসে এবং ফুটবলে উম--।

এখানে আমরা একটি কলিডোর দেখতে পাচ্ছি।

এখানে একটি মন্দির দেখতে পাচ্চি।

সিঁড়িটি লাল কালারের রঙ্গের সিল।

এখানে পাশে আরও দোরাকান রয়েসে ।

একটি স্কুটিও দেখতে পাচ্ছি এবং একটি লোকও দেখতে পা--

একানে অনেকগুলি আমরা লোক দেখতে পাচ্ছি।

এখানে আমোরা একটি টাওয়ারের দোকান দেখতে পাচ্ছি।

এই টাওয়ারের ডুকানে অনেকগুলি টাওয়ার রাখা সিলো।

এখানে দেওয়ালের রং উঁ সাদা কালারের।

রাস্তারও চারিপাশে অনেকগুলি গাস রয়েসে।